নমস্কার বন্ধুগণ
জীয়োজেব্রাতে চতুর্ভুজের বৈশিষ্ট্যাবলী বোঝার উপর এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাই
দয়া করে লক্ষ্য করুন যে এই টিউটোরিয়ালের উদ্দেশ্য প্রকৃত কম্পাস বাক্স প্রতিস্থাপন করা নয়
জীয়োজেব্রাতে বস্তুগুলি গঠন করা হয় সেগুলির বৈশিষ্ট্য বোঝার জন্য
আমরা ধরে নেই যে আপনার জীয়োজেব্রা সম্পর্কে মৌলিক জ্ঞান আছে
যদি না হয় তাহলে জীয়োজেব্রার উপর প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য কথ্য টিউটোরিয়ালের ওয়েবসাইট পরিদর্শন করুন
এই টিউটোরিয়াল এ আমরা চতুর্ভুজ সহজ চতুর্ভুজ কর্ণের সঙ্গে চতুর্ভুজ গঠন করা শিখব এবং এছাড়াও তাদের বৈশিষ্ট্যাবলী সম্পর্কেও শিখব
এই টিউটোরিয়ালটি রেকর্ড করার জন্যে আমি লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু সংস্করণ 1110 জীয়োজেব্রা সংস্করণ 3247 ব্যবহার করছি
আমরা নির্মাণ করার জন্য নিম্নলিখিত জীয়োজেব্রা সরঞ্জামগুলি ব্যবহার করব
সার্কেল উইথ সেন্টার থ্রাউগ পয়েন্ট পলিগন এঙ্গেল প্যারালেল লাইন সেগমেন্ট বেতভীন ত্ব পয়েন্টস এন্ড ইনসার্ট টেক্সট নতুন জীয়োজেব্রা উইন্ডোতে যাওয়া যাক
এর জন্যে ক্লিক করুন দাশ হোম মেডিয়া অ্যাপ্লিকেশনস Type এর মধ্যে এডুকেশন এবং জিওজেবরা তে টিপুন
A কে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকুন যা বিন্দু B এর মধ্যে দিয়ে যায়
এটি করার জন্য টুলবারের মধ্যে সার্কেল উইথ সেন্টার থ্রাউগ পয়েন্ট টুলে টিপুন
অঙ্কন প্যাডে টিপুন
কেন্দ্র হিসাবে বিন্দু A C কে কেন্দ্র করে আর একটি বৃত্ত আঁকুন যা বিন্দু D এর মধ্যে দিয়ে যায়
অঙ্কন প্যাডে টিপুন
এটা বিন্দু C কে দেখায়
তারপর আবার টিপুন আমরা বিন্দু D পাবো
দুটি বৃত্ত দুটি বিন্দুতে ছেদ করে
নিউ Point এর নীচে ইন্টারসেক্ট ত্ব অবজেক্টস টুলে টিপুন
পাওয়া ছেদবিন্দুগুলিকে E এবং F হিসেবে ক্লিক করুন
এর পরে পলিগন টুলে টিপুন
বিন্দু আ ই সি F এবং একবার আবার A টিপুন
এখানে একটি চতুর্ভুজ তৈরী হয়ে গেছে
আমরা আলজেব্রা ভিউ থেকে দেখতে পারি যে সন্নিহিত বাহুগুলি সমান
আপনি কি জানেন কেন160
আপনি কি এই চতুর্ভুজের নাম সন্ধান করতে পারবেন160
এখন ফাইলটি সংরক্ষণ করি
ফাইলেগটগট সেভ এএস টিপুন
আমি ফাইলের নাম simple কোয়াড্রিলেটারাল লিখব এবং সেভ টিপব
এখন কর্ণের সঙ্গে একটি চতুর্ভুজ গঠন করা যাক
নতুন জীয়োজেব্রা উইন্ডো খুলুন ফাইল জিটিজিটি নিউ টিপুন
রেখাংশ আঁকার জন্যে টুলবার থেকে সেগমেন্ট বেতভীন ত্ব পয়েন্টস টুল নির্বাচন করুন
অঙ্কন প্যাড এ ক্লিক করুন বিন্দু A এবং তারপর বিন্দু B টিপুন রেখাংশ আব তৈরী হয়ে গেছে
A কে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকুন যা বিন্দু B এর মধ্যে দিয়ে যায়
এটা করার জন্যে সার্কেল উইথ সেন্টার থ্রাউগ পয়েন্ট টুলের উপর টিপুন
কেন্দ্র হিসাবে বিন্দু A এবং তারপর বিন্দু B টিপুন
টুলবার থেকে নিউ পয়েন্ট টুল নির্বাচন করুন
পরিধি হিসাবে বিন্দু C তে টিপুন
A এবং C যুক্ত করুন
সেগমেন্ট বেতভীন ত্ব পয়েন্টস টুল নির্বাচন করুন
বিন্দু A এবং বিন্দু C টিপুন চলুন এখন রেখাংশ AB এর উপর একটি সমান্তরাল রেখা অঙ্কন করি যা বিন্দু C এর মধ্যে দিয়ে যায়
এটা করার জন্যে টুলবার থেকে প্যারালেল লাইন টুল নির্বাচন করুন
বিন্দু C এবং তারপর রেখাংশ আব টিপুন
আমরা বিন্দু B এর জন্য প্রক্রিয়ার পুনরাবৃত্তি করব
বিন্দু B এবং তারপর রেখাংশ এসি টিপুন
উল্লেখ্য যে রেখাংশ AB এর সমান্তরাল রেখা এবং রেখাংশ AC এর সমান্তরাল রেখা একটি বিন্দুতে ছেদ করে
ছেদ বিন্দুকে D হিসাবে চিহ্নিত করুন
সেগমেন্ট বেতভীন ত্ব পয়েন্টস টুল ব্যবহার করে বিন্দু A ডি B C যুক্ত করুন
আমরা দেখতে পারি যে কর্ণ আদ এবং BC এর সঙ্গে চতুর্ভুজ এবিসিডি তৈরী হয়ে গেছে
কর্ণদুটি একটি বিন্দুতে ছেদ করবে
ছেদ বিন্দুকে E হিসাবে চিহ্নিত করুন
ডিসট্যান্স টুল ব্যবহার করে যাচাই করুন যে কর্ণগুলি একে অপরকে সমদ্বিখন্ডিত করে কিনা
এঙ্গেল টুলের অধীনে ডিসট্যান্স ওর লেংথ টুলের উপর টিপুন
বিন্দু আ ই ই ডি সি ই ই B এর উপর টিপুন
এর পরে আমরা যাচাই করব যে কর্ণগুলি সমকোণী সমদ্বিখণ্ডক কিনা
কোণ পরিমাপ করার জন্যে এঞ্জেল টুলের উপর ক্লিক করুন
বিন্দু aeসি CED এর উপর টিপুন
এখন টুলবার থেকে মুভ টুল নির্বাচন করুন
বিন্দু A স্থানান্তরিত করার জন্যে মুভ টুল ব্যবহার করুন
মুভ টুলে টিপুন A এর উপর মাউস পয়েন্টার রাখুন এবং মাউস দিয়ে একে টেনে আনুন
উল্লেখ্য যে কর্ণগুলি সবসময় একে অপরকে সমদ্বিখণ্ড করে এবং সমকোণী সমদ্বিখণ্ডক হয়
এখন ফাইলটি সংরক্ষণ করি
ফাইলেগটগট সেভ এএস টিপুন
আমি ফাইলের নাম কোয়াড্রিলেটারাল লিখব এবং সেভ বাটনে টিপব
এর সঙ্গে আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষেপে এই টিউটোরিয়াল এ আমরা নিম্নলিখিত সরঞ্জামগুলি ব্যবহার করে চতুর্ভুজ গঠন করা শিখেছি
সার্কেল উইথ সেন্টার থ্রাউগ পয়েন্ট পলিগন এঙ্গেল প্যারালেল লাইন সেগমেন্ট বেতভীন ত্ব পয়েন্টস এবং ইনসার্ট টেক্সট আমরা সাধারণ চতুর্ভুজ এবং কর্ণযুক্ত চতুর্ভুজ এর বৈশিষ্ট্য সম্পর্কেও শিখলাম
একটি নির্দেশিত কাজের রূপে আমি চাই যে আপনি একটি রেখাংশ আব আঁকুন রেখার উপরে বিন্দু C চিহ্নিত করুন C দিয়ে আব এর সমান্তরাল একটি রেখা আঁকুন
সমান্তরাল রেখার উপর দুটি বিন্দু D এবং E আঁকুন বিন্দু আদ এবং EB কে যুক্ত করুন
রেখাংশ AB এর উপর D এবং E থেকে উল্লম্ব রেখা আঁকুন AB এর উপর উল্লম্ব রেখার বিন্দু F এবং G কে চিহ্নিত করুন DE এর দূরত্ব এবং DF এর উচ্চতা গণনা করুন
নির্দেশিত কাজের আউটপুট এরকম দেখতে হওয়া উচিত
এই url এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে
যদি আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারেন
কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার ও আয়োজন করে
যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র সার্টিফিকেটও দেওয়া হয়
আরো বিস্তারিত জানার জন্য contactspoken tutorialorg তে লিখুন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
আপনি এই সম্বন্ধে আরও তথ্য এই ওয়েবসাইটে দেখতে পারেন
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ